এবং আকাশটা নীল আছে আ-আর এটা দিনের বেলা।

আ বৈদ্যুতিক তার আ টেম্পেলের ওপর দিয়ে ঝুলে রয়েছে। আর টেম্পেলের নিচে যে একটা এসবেস্টস টাইপের আছে ওটার রং হচ্ছে নীল ।

একটা রাস্তা ট্যাপের রয়েছে যেটা কালার হচ্ছে আ কালো এবং হলুদের মিশ্র--

এইখানে বিভিন্ন লাইট -এর গেট লাগছে। অ্যা এইটা দেখে অ্যা বিয়ে বাড়ির মতো লাগছে ।

আহ পুস্তাকালয় লেখার কালার টা নীল কালারের আছে এন্ড যেটার ওপর লেখা আছে সেটা হচ্ছে লাল কালারের আহ এইখানে যথেষ্ট আলো রয়েছে আহ তার মানে এইটা দিনের বেলা।

আ এটা এইটা একটা ফলের দোকান। বিভিন্ন আ বাক্সের মধ্যে এখানে ফল রাখা হয়েছে।

আ এইটা একটা মন্দিরের বাইরের জায়গাটা। টা হচ্ছে সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছে।

দোকানটার আ দোকানটার কালার হচ্ছে হালকা তুতে কালারের কালার আছে।

এবং এখানে অনেক বেশি আলো রয়েছে আ তা তার মানে হচ্ছে এইটা দিনের বেলা।

এবং বিভিন্ন লোক একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। একটা লোক সাদা জামা পড়া সে হয়তো কিছু একটা বোঝাচ্ছেন।

এ-এখানে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। এ-এখানে এ-কয়েকটা লোক স্টেজ -এর উপরে গান করছে।

আর তার পাশে আ বিভিন্ন ওয়ার্কার দাঁড়িয়ে রয়েছে এবং তার সাথে মালিকও দাঁড়িয়ে রয়েছে। আ-আ বিভিন্ন ওয়ার্কার কে প্যা জামার রং হচ্ছে কালো কালারের ।

আহ এটা একটা বিল্ডিং এর মতো লাগছে আহ বিল্ডিং এর এ এ বিল্ডিং এর নিচে নিচে বিভিন্ন জানলা রয়েছে তার নিচে একটা রেইলিং টাইপের রয়েছে।

আর সাইকেল চলছে আর বিভিন্ন দোকানে আলো জ্বলছে এবং আ রাস্তা অন্ধকার হয়ে রয়েছে এবং আ বিভিন্ন।

আ বিল্ডিং -এ জানালাতে আলো জ্বলছে আ এখানে আলো নেই বলে দেখে মনে হচ্ছে এটা রাতের বেলা মানে সন্ধ্যেবেলার সময়।

আহ এটা দেখে একটা প্লে গ্রাউন্ড মনে হচ্ছে যেখানে কয়েকটা স্টুডেন্ট পেয়ার করার জন্য দাঁড়িয়ে আছে রো বরাবর তার পাশে একটা গ্রীন --

আ-আ সবুজ কালারের ঘাস দিয়ে ভর্তি এবং আকাশটা নীল রয়েছে এবং অনেক আলো রয়েছে। আ দেখে মনে হচ্ছে এইটা দিনের বেলা।

এবং বিভিন্ন লোকেরা দেখছে সেখানে। এর নিচে একটা কার্পেট পাতা রয়েছে সবুজ কালারের আর এখানে অনেক বেশি আলো রয়েছে অ্যা দেখে মনে হচ্ছে এইটা দিনের বেলা।

আহ এখানে একটা রাস্তা রয়েছে রাস্তার ওপর দিয়ে একটা অটো চলছে এবং তার পাশে একটা গাড়ি রয়েছে সাদা কালারের এবং চারদিকে বৈদ্যুতিক বাতি রয়েছে।

আর একটা গাড়ির মিরর থেকে এইটা দেখা যাচ্ছে আর একটা গাড়ির পাশে আহ একটা গাছ রয়েছে সবুজ কালারের আর এখানে অনেক বেশি আলো রয়েছে অ্যা দেখে মনে হচ্ছে এইটা দিনের বেলা।

আর বিল্ডিং -এর নিচে বিভিন্ন জানলা আছে এবং চারটি জানলা আছে এবং জানলার পাশে একটা শাটার লাগানো ঘর টাইপ -এর রয়েছে ।

তার পাশে একটা বেঞ্চ টাইপের রয়েছে হলুদ কালারে আর বিল্ডিং -এর একপাশের দেয়ালে অ্যান্টেনা লাগানো রয়েছে।

মন্দিরের পাশে একটা মূর্তি ও রাখা রয়েছে। তার পাশে একটা বিল্ডিং ও রয়েছে। বিল্ডিং এর কালার হচ্ছে পিঙ্ক কালারের ।

অ্যা গাছটার আ রং হচ্ছে সবুজ কালারের আর মাঠের মধ্যে বিভিন্ন সবুজ ঘাস রয়েছে।

এইখানে সূর্য অস্ত যাচ্ছে বিভিন্ন অ্যা- রাস্তায় রাস্তায় বিভিন্ন গাছ দেখা যাচ্ছে যেটা কালো হয়ে এসেছে এবং একটা রাস্তাও রয়েছে।

আহ এটা একটা গ্রোসারি শপ এখানে বিভিন্ন জিনিসপত্র দেখা দেখতে পাচ্ছি আর তার নিচে আলো পড়ছে মেঝের ওপরে দিয়ে হলুদ কালার এর একটা--

আহ এখানে একটা জন্তু দাঁড়িয়ে রয়েছে এন্ড বিভিন্ন বাঁশের খোলা দিয়ে লাগানো রয়েছে এবং আহ অন্যদিকে --

আর এখানে আলো আসছে। তার মানে এখানে দেখে মনে হচ্ছে এটা দিনের বেলা।

আ এইটা একটা ঘরের মতো লাগছে। যার বাইরে দুখানা মহিলা বসে গল্প করছে। আর একদিকে বিভিন্ন গাছ রয়েছে। গাছের আ গাছের রং হচ্ছে সবুজ।

আ এটা-আ এটা একটা মাছের দোকান আ মাছের দোকানটার সামনে একটা আ লোক বসে রয়েছে আ উব আর তার সামনে একটা ড্রাম -ও রয়েছে।